এটা একটা লাইব্রেরী । লাইব্রেরী তে কালারিং অনেক সব বই সাজানো আছে। তিনটে টেবিল আছে। টেবিল এর রং ক্ষয় খয়েরি কালার ।

আর বড় একটা মার্কেট বড় অনেক খাবার দাবার আছে জলের বোতল আছে ফুটি আছে কুড়কুড়ে আছে চিপস আছে এ- - দোকানে কামড়ি আছে ।

একটা পপ আ একটা মেলা আছে মেলাতে মেলাতে অনেক দূর্লা বসেছে নাগরদোলা বসেছে এ কারেন্ট এর দোলা বসেছে ।

বড় বাজার বাজারেতে অনেক রক অনেক টমেটা আছে লাল সবুজ হলুদ রঙের টমেটা গুলার কালার উঃ ঢেঁড়স আছে কাঁচা লঙ্কা আছে পেঁয়াজ আছে অ্যা আর একটা বড় বস্তা আছে--

নেক অনেক চওড়া রাস্তা দেয় রাস্তাটার অনেক রকমের কালার আছে। শ্বেত পাথরে শ্বেত পাথর লাগানো আছে ।

এক সাদা আছে গোলাপি আছে খয়রি আছে। একটা লোক যাচ্ছে একটা কুকুর শুর শুয়ে আছে একটা বড় বা--